আজ কথা বলবো japan এর culture ও তাদের tradition এর সম্বন্ধে অনেকেই জানেনা হয়তো japan এর culture আর tradition এর কথা আজ আমরা সেগুলোই জানবো যেগুলো আমরা জানিনা। japani রা তাদের দেশকে নিহন বা নিপ্পন বলে ডাকে যার অর্থ japanese ভাষায় সূর্যের উৎপত্তি japan একটি রাজতন্ত্র যার রাষ্ট্র প্রধান কে সম্রাট বলা হয়। japan হল বিশ্বের প্রাচীনতম রাজতন্ত্র যা দু হাজার বছরেরও বেশি সময় ধরে চলে। japan এর ইতিহাসের সম্বন্ধে অনেকেই হয়তো জানেনা কিন্তু travelers রা japan এর ইতিহাস কে খুবই পছন্দ করে তারা জানতে ইচ্ছুক যে কি থেকে কি হয়েছিল। japan এ প্রথম মানুষ ছিল ainu এবং অন্যান্য jomon মানুষ তারা european বা মোঙ্গলদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক যুক্ত ছিল। তারা পরে জয়ী হয়েছিল এবং yawn এর জনগণ প্রাথমিক ভাবে বলতে গেলে japanese এবং awaken যারা প্রতিস্থাপিত হয়েছিল yawn ছিল একটি প্রাচীন জাতি গোষ্ঠী। যারা yaw যুগ অর্থাৎ তিনশো খ্রিস্টপূর্বাব্দ ও তিনশো C অবদি প্রধানত দক্ষিণ পূর্ব চীন থেকে japanese দ্বীপপুঞ্জ স্থানান্তরিত হয়েছিল।

japan এ প্রাচীনতম record গুলি china নথি থেকে পাওয়া সেই record গুলির মধ্যে একটি বলেছে যে অনেক ছোট দেশ জাপান ছিল যেগুলির মধ্যে যুদ্ধ হয়েছিল।

japani রা তাদের নিজস্ব ইতিহাস লিখতে শুরু করে পঞ্চম থেকে ষষ্ঠ শতাব্দীর মধ্যে যখন korea এবং চীনের লোকেরা japan কে china লিখন পদ্ধতির সম্পর্কে শিখিয়েছিলো।

brain এর মতো ধারণা বেশি ব্যাবহার করতো japan এর ভাষার আবার তিন ভাগ আছে একটা হচ্ছে hiragana katakana kanji hiragana । যারা ব্যবহার করে তারা netisxevanidra হলে তবেই তারা hiragana ব্যবহার করে katakana কারা ব্যবহার করে যারা foreign country থেকে belong করে অর্থাৎ বিদেশি জায়গা থেকে। এলে তারা katakana এই তাদের নিজস্ব নাম ধাম সবকিছু লেখে তাদের নিজস্ব country এর নাম ও লেখে kanjikanji বলতে গেলে অনেকটা chineselanguage এর মতো আসে।

kyototokyoosakahiroshimamount fujikaijookhinama island arasiama bamboo grow । এবার আসছি tokyo যেটা কিনা japan এর রাজধানী tokyo হলো সেই শহর যেটি japan এর রং প্রতিফলিত করে।

কিন্তু জনপ্রিয় শহর tokyo এখন ও আপনার ভ্রমণের শীর্ষ স্থানে যোগ্য তার anime সংস্কৃত বিশ্ব। মানের আকর্ষণের জন্য ধনুবাদ এবং যদি ঐতিহাসিক স্থান গুলি আপনাকে খুব বেশি প্রভাবিত না করে তবে শহরটি একটি দুর্দান্ত রান্নার দৃশ্য পেয়ে যাবেন। এটি নিঃসন্দেহে japan এর দেখার জন্য সেরা জায়গা গুলির মধ্যে একটি tokyo এর আকর্ষণ হলো tokyo disney land যেটি কিনা বাচ্ছাদের খুবই special জায়গা বলতে গেলে। স্বপ্নের দুনিয়া tokyo sky tree tokyo disney sea আর সেখানে গিয়ে আপনি কি কি করতে পারেন japan এর tokyo tower এর কাছে গিয়ে একটি সন্ধ্যা কাটান। দেখবেন আপনি আপনার সন্ধ্যাটা বিফলে যাবেনা মজা ভাবে কাটাতে পারবেন আর থাকবে udoiba তে কেনা কাটি করুন জিনিসপত্র cheapest এক দামে আপনি পেয়ে যাবেন। meyri মন্দিরের যাক জমকের সাক্ষীও আপনি হতে পারেন এবার আসছি kyoto তে travellers রা জাপানের ইতিহাসে খুব interest পান especially kyoto কারণ kyoto হল। japan এর ঐতিহাসিক জায়গার মধ্যে শ্রেষ্ঠ জায়গা majarmani shrine japanese temple দের কে উনারা shrine বলে থাকেন বাগান আরও প্রাসাদের।

সমস্ত প্রধান জাপানের গন্তব্যগুলির মধ্যে পবিত্র শহর kyoto হলো বসন্তে japan এর ভ্রমণের সেরা জায়গা গুলির মধ্যে একটি। বসন্ত মানে বলতে গেলে romance এর season আর মাথায় আসে হচ্ছে cherry blossom এর festival japan এর এই festival খুবই বিখ্যাত।

iconic মন্দির উপাসনালয় প্রাসাদ বাগান এবং বাঁশের বন চোখের জন্য একটি treat বলতে গেলে এবং আপনি আপনার প্রথম ভ্রমণ কিছুতেই এই জায়গায় এলে miss করতে পারবেননা। kyoto এর সবচেয়ে আকর্ষণীয় কোন জিনিসটি আপনি দেখতে পারেন kyoto imperial palace দার্শনিক বদালোচনায় imperial palace কথা থেকেই বোঝা যাচ্ছে যেখানকার প্রাসাদটা যেভাবে তৈরী হয়েছে। তার architecture তা খুবই আলাদা জনক মূলক অনেকটা আর ভিতরে ঢুকলে বুঝতে পারবেন জায়গাটা কতটা ঐতিহাসিক মূলক একটা গায়ে শিহরণ দিয়ে উঠবে। আর রয়েছে fusimi inari taisa mungir মন্দির ছোটতে করার সেরা জিনিস হলো senoji মন্দিরে যান নিজে দুর্গ অর্জন করুন আর বিখ্যাত kinkaku জিতে যান।

mount fuji হলো japan এর সব থেকে উঁচু পর্বত japan এ আসলে mount fuji কে না দেখলে japan এ আসাটা বৃথা যুগ যুগ ধরে japan এর artist । লেখক কবিরা mount fuji কে দেখে inspire হয়েছেন বিভিন্ন কাব্য painting তেনারা আঁকতে আরম্ভ করেন। adventure সন্ধানকারীদের জন্য mount fuji স্বর্গ japan এর সব থেকে রোমাঞ্চকর অভিজ্ঞতা দেবার জন্য বিশ্ব জুড়ে বিখ্যাত mount fuji হলো পরিদর্শনের চুড়ান্ত স্থান। এবং অবশ্যই japan এর সব থেকে romantic স্থানগুলির মধ্যে একটি যদিও official climbing তো july থেকে শুরু এবং september এ শেষ হয়। সারাবছর ধরে কিন্তু সৌন্দর্যের সাক্ষী আপনি হতে পারেন এটি japan এর সব থেকে প্রিয় জায়গা গুলির মধ্যে একটি সব থেকে আকর্ষণ বেশি হয় mount tenjo । surito pragoda fuji এর সেরা senjen মন্দির আর আপনি ওখানে কি কি করতে পারেন skiing করতে পারেন alabama এই shenjin park এ যান skiing এর জন্য mount fuji best । এবার আসি okay do তে। প্রাকৃতিক উষ্ণপ্রস্রবনের আবাস আগ্নেয়গিরি উষ্ণপ্রসবন এবং ski এলাকার জন্য জনপ্রিয় হচ্ছে okay do । এবং এটি বিভিন্ন আকর্ষণ ও অভিজ্ঞতার কারণে এটি বাচ্চাদের ও খুবই ভালো লাগে এবং ছুটির জন্য সেরা জায়গা নিরপুকুর বা চিড়িয়াখানায় সৌন্দর্য হোক আপনি মুগ্ধ হয়ে যাবেন। গ্রীষ্মকালে এটি japan এ দেখার জন্য সবচেয়ে আদর্শ স্থান এর আকর্ষণের মধ্যে হলো asahiyama চিড়িয়াখানা pantomime নিরপুকুর আর সব থেকে সেরা জিনিস করা হলো গরম বসন্তে আরাম করুন। চটকদার সামুদ্রিক খাবারের সাথে নিজেকে চিকিৎসা করুন আর বিক্ষত জাতি উদ্যানগুলো তো আছেই এবার আসছি আমরা hiroshima যে শহর japan এর landscape কে সুন্দর করে তোলে। তবে hiroshima এর কথা বলতেই আগে মনে আসে যুদ্ধের কথা আমরা ইতিহাসে পড়েছি যে ইংরেজরা hiroshima nagasaki তে পারমাণবিক বোমা ফেলে কিন্তু আজ hiroshima কে বলে শান্তির শহর the city of peace । এই শহরটি খুবই সুন্দর। বিশ্বাস করুন ইতিহাসকে প্রতিফলিত করে এমন উৎসর্গ কৃত স্মৃতিস্তম্ভ ও site গুলি ছাড়াও শহর দীপকে istokisima মন্দিরের মতো অন্যান্য মন্ত্রমুগ্ধ আকর্ষণও রয়েছে। এটি japan এর জনপ্রিয় স্থান আপনি নৌকায় চড়ার সাথে সাথে জলপ্রপাতের মজাও নিতে পারেন। এর আকর্ষণীয় স্থানগুলির মধ্যে hiroshima এর peek memorial park ও museum খুবই বিখ্যাত hiroshima এর দুর্গ আর istukisima আর জিনিসপত্র করবেন বলতে গেলে। sthaneopabeyookomaniaki ব্যবহার করে দেখুন majida জাদুঘর দেখুন মানে হচ্ছে shrine এর জাদুঘর আর sukhna megarden এ ছবি তুলুন দেখবেন। vlog এ কিন্তু like আপনি প্রচুর পাবেন এবার আসছি osaka এর কোথায় এটি food এর জন্য খুবই বিখ্যাত specially tasty pan cake-like okonomiyaki । আর বিখ্যাত হচ্ছে সেরা shopping আর cake অবিশাস্য খাবার এমন খাবারের জায়গা ও শহরের সেরা night lifethoughtpod গুলির সাথে osaka japan এ যাবার জন্য অন্যতম প্রধান স্থান আমাদের। বিশ্বাস করতে হবে এটি কেবল মাত্র আপনার মধ্যে থাকা ভোজন রসিক বা পার্থিব প্রেমিকদের প্রশয় দেবেনা সেই স্বার্থে একজন প্রাণঘাতি পর্যটক বলতে তার বা সেই জায়গা গুলিতে যায় তার বিস্ময়ের সে পছন্দও করতে পারে। প্রথম timer দের জন্য japan এ দেখার জন্য এটি সবথেকে পছন্দের জায়গা osaka এর সব থেকে আকর্ষণীয় স্থানগুলির মধ্যে হচ্ছে যে universal studio japan । osaka এর দুর্গ dotan borikosaka এর করা সেরা জিনিস হচ্ছে kai corona aquarium এ যান hojenji মন্দিরে যান।

বলতে গেলে japanese people রা খুবই polite আছেন যদি আপনি উনাদের সঙ্গে politely ব্যবহার করেন respectfully ব্যবহার করেন তাহলে japanese people এরা আপনাদের পুরোপুরি আপন করে নেবেন ওনাদের culture tradition খুবই আলাদা ওনারা বলতে গেল আমরা যে ক্ষেত্রে আমরা বলতে গেলে আমাদের ছোটরা যারা আছেন তারা সেকালের tradition গুলো সবকিছু ভুলতে চলেছেন কিন্তু। japanese people দের ক্ষেত্রে সেটা নই তারা তাদের বাচ্চাদের কে ছোটবেলা থেকেই তাদের শিক্ষায়।

এবার আসছি japan এর খাবারের মধ্যে সব থেকে বেশি কার কথা বেশি মনে পরে সেটা হচ্ছে susisusikharerai আর mochi mochi একটি sweet dish বলতে গেলে একটু sticky sticky type এর sticky বলতে মনে পড়লো। এখানে nacho বলে একটি sticky rice type এর একটি জিনিস রয়েছে অনেকটা বলতে গেলে ডাল but still ওটা ডাল নই।

আর বলতে গেলে ওনাদের বিখ্যাত চা green tea is the best in there আপনি যদি quality এর দিক দিয়ে বলতে গেলেন সব কিছুর দিক দিয়ে japan এর green tea খুবই ভালো। আসছি cinema এর কথাতে japanese cinema এর মধ্যে থেকে সবথেকে বেশি anime cinema গুলি খুবই প্রচলন হয়েছে recently supreme বলে একটি cinema বেরিয়েছে যেটা সত্যিকারের বলে anime lover দের মন। চুরি করে নিয়ে চলে গেছে sujeme গানের ভিতর দিয়ে ওর title track এর মধ্যে দিয়ে আমরা japan এর culture তাদের tradition তাদের people দের life style সেখানকার জায়গা। সবকিছু আমরা দেখতে পেয়েছি ওখানে যে পরিমান graphics তারা use করেছে totally বলতে গেলে japan এর পুরো country টা তে যে যে শহর আছে তাদের পুরো culture টা কে তাদের পুরো জায়গার place গুলোকে। ছবির ভিতরে তুলে ধরতে পেরেছে এবার আসি anime এর কথায়। অনেক anime আছে যেটা খুবই প্রচলন হয়েছে specially for আজকাল সবাই দেখতে পেয়েছেন may be বই book fair এ তে বই মেলাতে manga প্রচুর এসেছে manga বলতে comic বোঝায়। সেখানে অনেক ধরণের comic ই পাওয়া গেছে specially fordeknotsuzutsu skaiken naruto sipuje demon player akasto titan etcetra etcetra ।

saku karlo sana আর romance এর দিক দিয়ে বলতে গেলে। আছে হচ্ছে khani sama hajne maste akha gami nosy raithikine akhatikone yona khani sama kheet khaicho o bet sama । special a this are one of the romantic one and of course diabolic lover এগুলো আসে আর movie এর দিক থেকে তো। silent voiceless april your name আরও অনেক কিছু আপাতত এইটুকুনিই রাখি বলতে গেলে অনেক কিছু বলতে হয় এখন।